এখানে অনেক কয়টা কাপড়ের দোকান আসে।

কয়েকটা বস্তা লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

এখানে একটা বড়ো দোকান আসে।

কালো রঙের একটি বাইক লক্ষ করা যাচ্ছে।

ছোট বড়ো অনেকগুলি পাথর দেখা যাচ্ছে।

একজন মানুষকে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটা বড় দোকান আছে।

ছবিটি নীল ও লাল রঙের দেখতে পাচ্ছি।

ছোট বড় অনেকগুলি গাস রয়েসে।

অনেকগুলি ছোট ছোট সবু রঙ্গের ঘাস দেখতে পাচ্ছি।

এখানে দুটি কার্টুন রয়েসে ।

ছেলে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

একজন মানুষকে লক্ষ্য করা যাচ্ছে।

উপরের বোর্ড -টিতে কিছু ইংলিশ দিয়ে লেখা আছে।

উপরে একটি ব্যাগ ঝুলানো আছে।

এখানে অনেকগুলি ট্রফি সাজানো আছে।

অনেকগুলি বেলুন দেখতে পাচ্ছি।

দুইটা থালাতে খাবার লক্ষ্য করা যাচ্ছে।

টা চামুচ দেখতে পাচ্ছি।

কয়েকটা সেমেট -এর বোড়া লক্ষ করা যাচ্ছে।

ওখানে কয়েকটা বড় বড় গাস আছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

আকাশটি সাদা রঙের দেখা যাচ্ছে।

দেওয়ালে কয়েকটি ছবি টাঙানো আছে।

বড় বড় অনেকগুলি গাস লক্ষ করা যাচ্ছে।

এখানে একটি বড়ো পারেক আছে।

একটা কালো রঙের বাইক রয়েসে ।

নীচে অনেকগুলি ছোট ছোট পাতর পড়ে আছে।

এখানে একটি বড় হোস্টেল আছে।

ছোট-বড় অনেকগুলি গাছ দেখা যাচ্ছে।

আলমারিতে অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

হাটে অনেক লোককে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।

এখানে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।

ছোট বড় অনেকগুলি গাস রয়েসে।

ছোট বড়ো অনেকগুলি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

আকাশটি সাদা রঙের দেখতে পাচ্ছি।

এখানে অনেকগুলি মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি।